এটা একটা ফুলের বাগান খুব সুন্দর লাগছে খুব সুন্দর জায়গা অনেক বড় জায়গা এখানে সব মানু এসে চাষবাস করছে যাতে তাদের --

এটা একটা ফুল ফলের দোকান অনেক রকম নানা রকম ফল পাওয়া যায় এখানে কাস্টমাররা আসে কেনাকাটা করে তাদের যেই ফল লাগে এটা সামনে বেদানা আছে। বেদানা শরীরের পক্ষে অনেক ভালো রক্তের জন্য অনেক প্রোটিন ।